হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই আহ তো আমি শুনেছি যে এই সময়টা যখন খুব শীত পরে আর একটু

তাও মোটামুটি আহ পরিষ্কার weather হতে কতক্ষন লাগে? মানে কত মানে কত বেলা আচ্ছা আচ্ছা মানে সাড়ে আটটা নটা বাজলে একটু বেলা হলে weather টা মোটামুটি clear হয়ে যায় তখন বোঝা যায় আর কি। আচ্ছা উম আর গরম কালে ওখানে শুনেছি খুব গরম পরে তো ওখানে কি খুব বেশি গরম পরে কলকাতায় গরম কালে?

শুনেছি খুন শুনেছি খুব বয়ে নাকি ওখানে গরম কালে দুপুর দিকে তো সবাইকে পুরো চেহারা উম কাপড় দিয়ে জড়িয়ে sunglass পরে সব কিছু বাইরে বেরোতে হয়।

মানে খুব গরম যেই time টায় থাকে।

আচ্ছা ওই time টা বৃষ্টি হয় না ওখানে মানে শুধু গরমই থাকে নাকি মাঝে মধ্যে বৃষ্টি হয়? হম তো মাঝে মাঝে বৃষ্টি হয় হম আচ্ছা আচ্ছা মানে বিকেল দিকে প্রায় ঝড় বৃষ্টি হয় আর কি। তো আহ এমনি ওখানে ঝড় বৃষ্টি হলে আহ মানে আহ আহ কি বলবো গাছ পালা খুব আহ পড়ে যায় বা এই ধরণের কি কোনো সমস্যা হয়? রাস্তা আহ block হয়ে যায়।

আচ্ছা তো আমি কয়েক দিন পর আহ একবার আহ যদি আহ আহ দক্ষিণ মানে দক্ষিণ ভারতের ওদিকে যাই তো ওখানেও কি এরকমই ঠান্ডা পাবো নাকি ওদিকের weather টা আচ্ছা আচ্ছা সেটা শীত কালেও? মানে যখন খুব শীত থাকে এই আমাদের এদিকে তো তখনও কি ঐদিকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে কন কনে ঠান্ডাটা ওদিকে পরে না আচ্ছা তাহলে তো ওদিকে যেতেও সেরকম অসুবিধা নেই আর খুব বেশি গরম ঠান্ডার মানে গরম জামা কাপড়ও নিতে হবে না আশা করি। আচ্ছা আচ্ছা আহ তো আহ যখন এখানে মানে কলকাতায় এই side এ বৃষ্টি হয় তখন কি ওই দিকেও সমান ভাবে বৃষ্টি হয় না ওইদিকে বৃষ্টি পাতটা একটু এদিক কার থেকে কম হয়?

তো এইটা এই ঠান্ডাটা এই যে চরম ভাবে ঠান্ডাটা পড়ছে এটা মোটামুটি কবে নাগাদ একটু একটু করে কমবে? হম

আচ্ছা আচ্ছা আর বৃষ্টি আহ কোন time টায় হয় তাহলে? মানে যেটা আমরা দেখি সারাদিন বৃষ্টি পড়ছে টিপ টিপ করে থামছে না।

আচ্ছা মানে এই শীত চলা কালীন উম মাঝে দু একদিন বৃষ্টি হলে আরো বেশি করে তখন ঠান্ডাটা পড়ে। আচ্ছা বুঝতে পারলাম। তো এখন তো সেই প্রবল ঠান্ডার এই মুহূর্তে কোনো আসংখ্যা নেই

তো ঠিকই আছে তো আহ এখানে এমনি আহ কলকাতায় তোমার আহ এই ঘোরা ফেরার জন্য আহ মানে মানে ভালো weather কখন থাকে? যে সময়টা আমি হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ এই time টায় তো ঘোরার জন্য ভালো weather ওখানে আচ্ছা আর এমনি পুজো, পুজোর সময় কিরকম weather থাকে?

পুরী দীঘাতে কি এই সময় কলকাতার মতোনই ঠান্ডা না ওখান থেকে বেশি? কিন্তু ওখানে তো আহ আমার মতে একটু বেশি হওয়া উচিত যেহেতু সমুদ্র আছে সমুদ্রের ঠান্ডা আহ হাওয়াটা কি তাতে কি বেশি ঠান্ডা লাগে? আচ্ছা আচ্ছা আর পুজোর সময় কলকাতার weather কেমন থাকে? শুনেছি প্রতিবছর খুব বৃষ্টি হয় পুজোতে।

আচ্ছা তো সেটা কি পুজোর প্রথম থেকেই ওখানে বৃষ্টি চলছিল নাকি আহ last এর দিকে বৃষ্টি শুরু হয়েছে?

আচ্ছা যখন বৃষ্টি বন্ধ ছিল তখন কি খুব গরম লাগছিল? না বৃষ্টি জন্য আহ weather টা একটু হালকা ছিল? আচ্ছা আচ্ছা মানে সারাদিন ঘুরলেও ক্লান্ত হবো না আর কি। আচ্ছা আচ্ছা আহ তো যদি আমি আহ কলকাতায় পুজোর সময় যাই তাহলে মোটামুটি আমার খুব বেশি গরমও লাগবে না খুব বেশি ঠান্ডা weather ও পাবো না তাই তো? মানে মাঝারি weather থাকবে? আচ্ছা আর এই উম বড়ো দিনের সময় উহ খুব ঠান্ডা থাকে নাকি? উম তো ওইটা যদি আমি সন্ধের দিকে রাতের দিকে ঘুরি তাহলে কি আহ উম খুব ঠান্ডা হবে না ওই সময়টা তাও মোটামুটি তাও মোটামুটি জানা আছে কিরকম আহ উম তাপমাত্রা থাকে ওই time টায়?

আচ্ছা আচ্ছা তাহলে তো খুব একটা অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা আর এমনি আমাদের এখানে যে আহ তুমি যে জায়গা গুলো বললে পুরী দীঘা ওই জায়গা গুলোতে যদি যাই তাহলে ওইখানে তোমার কি আহ যদি কোনো রকমের আহ প্রাকৃতিক বিপর্যয় আসে তাহলে কি ওখানে weather খুব change হয়ে যায় নাকি খুব বেশি আচ্ছা আচ্ছা এবং ওখানে উম তখন সমুদ্রে ইয়ে খুব খারাপ হয়ে যায় অবস্থা

আচ্ছা আচ্ছা তো ওইখানে কি প্রাকৃতিক বিপর্যয় বা ঝড় ঝাপ্টা প্রায়ই হয়ে থাকে নাকি আহ সেরকম কোনো ব্যাপার নেই মানে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে? আচ্ছা আচ্ছা মানে যখন হয় তখন সব জায়গাতেই হয়। আর যদি আমি এখানে আহ উত্তরের দিকে যাই উত্তরের দিকে তো খুবই ঠান্ডা হবে। তাও মোটামুটি আমাকে তাহলে আহ বরফ কখন পাবো ওখানে?

মানে বরফ এতটাই জমে যায় যে রাস্তা বন্ধ হয়ে যায়। আচ্ছা

আচ্ছা আর শুনেছি ওইদিকে বর্ষার সময় বৃষ্টিও অনেক বেশি হয় মানে তখনও ধস নামে? আচ্ছা আচ্ছা মানে যেটা আহ যেই সময়টা আমাদের এখানে বর্ষা হয় সেই সময় কি ওদিকে বর্ষা কালটা পরে না আর একটু আগেই চলে আসে ওদিকে?

আচ্ছা আচ্ছা ওহ তার মানে ওখানে বর্ষা কালটা একটু আহ খুব বেশি আহ প্রভাব ফেলে আর কি

আচ্ছা আচ্ছা মানে ওখানে এতটাই প্রবল ভাবে বর্ষা আসে আচ্ছা আর একটা জিনিস জিজ্ঞেস করার ছিল এই আহ কলকাতায় গরম কালে মোটামুটি কিরকম আহ তাপমাত্রা থাকে মানে কতটা

হম মানে চল্লিশ এর ওপর কি উঠে?

সেই সময় তো রাস্তায় চলা তাহলে বিপদ জনক মানে sunstroke হতে পারে।

আচ্ছা আচ্ছা তো এমনি ছাতা নিয়ে বেরোতে হয় তো রোদে? ঠিক আছে এটাই জানার ছিল আর আহ এমনি অন্যান্য জায়গায় আহ আহ মোটামুটি আহ তাপমাত্রা গরম কালে ওই ত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যেই থাকে তাই তো? হ্যাঁ কলকাতায় গরমটা একটু বেশি পরে আচ্ছা তখন আহ আদ্রতাটাও অনেক বেড়ে যায় মানে খুব ঘাম হয় আহ ঠিক আছে উম আর অন্যান্য সময়ে আহ শীত কালটার সময়ে তো তাহলে কোনো অসুবিধা নেই শীত কালটার সময় কলকাতার হ্যাঁ হ্যাঁ ওই সময় কলকাতার মানুষদের কোনো অসুবিধা হয় না, এমনি চাকরি জীবনেও কোনো অসুবিধা হয় না মনে হয়।

আহ ঠিক আছে আর যদি আহ আহ ওখানে আহ আমি মানে কোনো কারণে বাড়ি ঢুকতে পারলাম না রাত্রিতে আমি মানে বাইকে করে কোথাও গেলাম

আচ্ছা আচ্ছা এই time টায় তাহলে প্রচন্ড ঠান্ডা পাবো না?

এবার পরে যদি ভাবি যে উম কোথাও কিছু যাবো তো সেখানে আবার আহ হয় গরম পরে যাবে না তো বর্ষা কাল চলে আসবে।

ওই গুলো সব ওই খুব বেশি হলে ওই জুন মানে ওই বর্ষা কালেই হয় জুন জুলাই মাসে এই প্রাকৃতিক দুর্যোগ গুলো আচ্ছা আচ্ছা মানে ও গুলো কখনো শীতকালে হয় না তো? আচ্ছা আচ্ছা আহ আচ্ছা আচ্ছা না না ঠিকই আছে তাহলে আর আহ গরমকালে যদি আমি উত্তরের দিকে যাই তাহলে মোটামুটি পরিবেশটা মনোরম পাবো আবহাওয়াটা

হ্যাঁ আর যেহেতু ওই গুলো উচ্চতা অনেক বেশি জায়গা গুলোর সেই জন্য ওখানে অতটা গরমও পরে না। আচ্ছা আহ ঠিক আছে তাহলে।

হ্যাঁ কুয়াশার জন্যই জিজ্ঞেস করলাম। হম হম আচ্ছা এই সময় ওই কুয়াশার জন্য ট্রেন ও তো দেরি হয় অনেক সময় পৌঁছোতে আচ্ছা আচ্ছা আহ হ্যাঁ তাহলে একটু হাতে সময় নিয়েই সব জায়গায় ভালো হম মানে আমার যদি আমার যদি আজকে কাজ থাকে আমার আগের দিন যাওয়াটা ভালো

আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো আপনার কাছ থেকে information পেয়ে ঠিক আছে ধন্যবাদ।

এই প্রথম সমবয়সী একটি মেয়ের কাছে গায়ের ডাক side এর বিশে হেরে ভুত হয়ে গেল বলা যায়না football খেলার তর্ক করল না মুখে চুন কালি পরে যায় ছেলেদের। তাই শেষ পর্যন্ত সঙ্গী হয়ে ফেললুম পুটুর সঙ্গে তুই মাঝে মাঝে অঙ্কটা দেখিয়ে দিবি আমাকে সত্যি বলছি পাটি গণিতটাই আমি বড্ড কাঁচা রে পুটু। বিশেও হতাশ হয়ে বসে পড়লো এবার ডানহাতের তালুতে কপালের ঘাম মোছে পুলু তারপর কাঁটা পকার টিপটা পুতুর মাঝখানে আটকে দিয়ে বলল ধুস। পাটি গনিত নিয়ে অতো ভয় কিসের জলের মতন সোজা আসিস যখন খুশি দেখতে দেখতে কোথা দিয়ে কটা মাস চলে গেল সামনে পুজো আকাশের কাল মেঘ মিশে। গিয়ে কি অমন নীলা কাজল মাখিয়ে দিয়ে দিলো কে জানে ঝলমল করছে কেমন ঝড়ের দিনে সেই যে একদিন আমাদের খরগোশ এসে ঢুকেছিল বাড়িতে। সেটাও কদিন বেশ বন্ধু হয়ে গেছিলো নুপূরের সঙ্গে হাঁস পুকুরটা টলটল করছে জলে পিছনে শিউলি গাছের গাদা পুড়ির মতন কুঁড়ি ধরে। হয় সন্ধ্যে হলেই হঠাৎ সেদিন ভোর বেলা ফুলের গন্ধে ঘুম ভেঙ্গে গেল নূপুর শিউলিতলায় বসে ফুল কুড়োতে ইচ্ছে করছেনা তার। বরং চারিদিক টাই চেয়ে থাকতে কিরকম মজা লাগছে পদ্ম কুঁড়ির মতোন ভোরটা যেন ফুটছে একটু একটু করে আবির মাখা পাপড়ি মেলে সকালটা হাসছে। পেঁপে গাছের পাতায় খড়ের চালে খিড়কি দোয়ার গা ঘেঁষে সোনা জ্যা সোনা যেন গলে পড়ছে ঝুর ঝুর করে দুটো শালিক পাখি। কুরুক কুক করে উঠোনে নেমে আসলো হঠাৎ মন টা একটু খুব আনন্দ উচ্ছুক হয়ে উঠল পুলুর পুজোর ছুটির পরেই পরীক্ষা।

এর মধ্যেও বাবা কবার ঘুরে এসেছে কলকাতায় চাকরি হইনি। এক এক করে তিনটে তাল আর একটি মস্ত তেঁতুল গাছ বিক্রি হয়ে গেছে এর মধ্যেই ডাঙার দশ কাটা আলু জমিটাও ভাড়া পড়বে শিগ্রি। এইরকমই কানাঘুষো চলছে পুলুর। মাকে জিজ্ঞাসা করতেই এখন যেন কেমন লজ্জা করে চোখ থেকে জল আসে এসে যাই ভাত। খেতে বসেও পুলু বুঝতে পারে কবে থেকে আজ সেটা খাবে কার জন্যে রাখা আছে একটি আলু ভাতে আর পেঁয়াজ এক একদিন কাঁচা লঙ্কা কামড়ে। ভাগে পরা ক মুঠো ভাত খেয়েই উঠতে হয় পুলুকে মুখে গন্ধ ছাড়ে বলে পেঁয়াজ পছন্দ হয়না ওর। তার উপর ঝাল লঙ্কা খেলে আস্তে কথা বলতে হয় খেলে বুকের ভেতরটা জমা কান্নাটা চোখ ফেটে বেরোলেই কেউ বুঝতে পারেনা সহজে। অবশ্য খিদে পেলেও মাকে কিছু জানতে দেয়না পুলু আমার একদম খিদে নেই বলে কোথাও না কোথাও সড়ে পরে তারপর কোথাও। কামরাঙা কোথাও পেয়ারা ভাসা পেপে এইসব খেয়ে পেট ভরে আসে কিন্তু একটু ভাত না খেলে ঘুম ধরেনা তাই।

রেশন তুলতে হিমশিম খায় এক একসময় গতমাসে যেন বাড়ি ভাড়াও বাকি আস্তে কথা বোলো বাড়ি ভাড়ার ভয়ে কিন্তু নিশুতি রাতে বাড়ি চ বাড়ি ঢোকে। অথচ সেজ মাসি ছাড়া নিজের বলতে পুলুর কাছে আর কেউ নেই চিন্তা করলেই তালগোল পাকিয়ে যাই সব কোথাও।

রাত জাগা একটি একটা পাখি হঠাৎ যেন তোমার মাথায় বুদ্ধি একদম নেয় ভই পেয়ে ডেকে ওঠে কোথাও হাতটা চমকে উঠে দুহাত জড়িয়ে ধরে মেজ দিকে। পুলু সাড়া দেয়না বোনকে বুকের কাছে নিয়ে প্রহরীর মতন জেগে থাকে এক একদিন এদিকে পুজোর একদিন আগেই নতুন জামা কাপড় চলে এলো পুলুদের। বাবা কোথা থেকে টাকা পেয়েছে বুঝতে বাকি রইলোনা মোটেই হঠাৎ কদিন নগেন দত্তের আসা যাওয়া শুরু হয়েছিল বাড়িতে পরেশ দা পরেশ দা করেই অজ্ঞান লোকটা দেখলেই। কোথাও না কোথাও লুকিয়ে পরে পুলু মা সাথ তাড়াতাড়ি চাউমিন আর পান সেজে দেয় মানুষটার খাতির দেখে পুলুর গা পিত্তি জ্বলে কিন্তু এক্ষুনি কাউকে কিছু। বলা মুশকিল পড়া পুলুকে কে ভয় করবে কে কথা শুনবে তার। দিদির দিকে চেয়ে মনটা আবার হুহু করে উঠল পুলুর সবাই কত করে বললে কিন্তু না কিছু করতেই পুলু ঠাকুর তলায় গেলোনা একদিনও খরগোশটা বুকে নিয়ে। একা একাই ঘরে শুয়ে বসে রইল দেখতে দেখতে ঢাকের বাদ্দি শিউলি ফুলের গন্ধ সব কোথায় উবে গেল কপ্পুরের মতন এগিয়ে এলো। পরীক্ষা চাপা ভোর বেলা উঠে পড়া তৈরী হয়েছে স্কুলে গেলেই সব মেয়েরা প্রায় একই প্রশ্ন করে পুলুকে খুব রাত জাগা পড়ছিস না। কি বললি মানে খুব রাত জেগে পড়ছিস না কি উত্তর দেবে পুলু কিচ্ছু ঠিক করতে পারছেনা। হেমন্তর হাওয়া পাকা ধানের গন্ধ ছাড়ে স্কুল থেকে থেকে আসতে আসতে বাবলা গাছের মাথায় একঝাঁক টিয়াকে দেখতে পায় পুলু। স্কুলে কেন সবখানেই যেন রাজো রাজো সাজো সাজো সব গ্রাম পঞ্চায়েতের vote একেবারে সামনে electric এর খুঁটিও পোঁতা হচ্ছে কদিন হল শহুরে আলো। এবার গাঁয়ের খিড়কি দরে এসে পড়বে নগেন দত্তরও ফুরসত নেই চা খাবার ধান উঠবে খামারে। থানার বাবুদের একদিন খাওয়াতে হবে নেমন্তন্ন করে র‍্যাশেন দোকানটা অনেক কষ্টে হাতে এসে গেছে আর ব্যাটা শেতল হালদার দ্যাখো ঘুষ কি দিয়ে। খায় সংসার আমাদের চোর সাজিয়ে নগেন দত্ত কেমন বাড়িয়ে নিল র‍্যাশন দোকানের ডিলারশিপ পুলুর বাবাও একটা। একশো টাকার মাইনের কাজ পেয়ে গেল সঙ্গে সঙ্গে পরেশ দা বলতে খগেন কাকা এখন কেমন অজ্ঞান পুলু ঠিক করতে পারছেনা। তবে তক্কে তক্কে আছে বৈকি বাবা মা মানুষটাকে বিশ্বাস করে করুক পুলু করবেনা অঞ্চল প্রধান হবার জন্য নগেন দত্ত এখন। উঠে পড়ে লেগেছে তা লাগুক পুলুও তোমাকে ছাড়বেনা। যেদিন ছিল স্কুলের শেষ পরীক্ষা অঙ্কটা মোটামুটি ভালোই হয়েছে মনটা তাই অনেকদিন বাদে একটু খুশি খুশি আছে পুলুর।

হাওয়া পুকুর পেরিয়ে একবারে বকুলতলার মেঠো রাস্তায় মায়ের হাতে শেষ পর্যন্ত মার খেত দিদি গাছে উঠে ডিম পেড়ে আনার দায়ে। কতবারই না পুলুর হাতে সাজা পেয়েছে আহারে বেচারা দিদি ভীতু ভীতু সেই মুখখানা এখনো বড্ড মনে পড়ে পুলুর। বুকটা হুহু করে দুঃখে কতদিন ভরদুপুরে ভাঁড়ার থেকে আটা চুরি করে এনেছে বনের জন্য কতবার ধরা পড়ে গেছে হাতে নাতে। দিদি তখন পিটুনি খেয়েছে মায়ের হাতে পুলু তখন পগার পার। hello সুমন কেমন আছো? এই তো ভালো আছি। আর ওইদিন তো পুরো ব্যাপার টা বলা হয়নি আজকে সময় আছে? হ্যা সময় আছে আগের দিন তো বেশি সময় কথা হলো না। তিন চারটে জায়গা সমন্ধে দেখলে তুমিও বললে ভালো লাগলো তারপরে কেমন আছো বলো এখন। হম ভালো আছি কিন্তু ওই জায়গায় যাওয়ার পরে যে স্মৃতিগুলো মনে পড়ছে সেটা তো আরো ভালো লাগছে। হ্যা সে তো আমারও মনে পরছে ভালোই লাগছে তারপরে ওইদিন তো বেশিক্ষন কথা হলো না তিন চারটে জায়গা নিয়ে আলোচনা করলাম। চলো আজকে বাকিগুলো জায়গাগুলো দেখি তুমি কোন গুলো দেখেছো শুনি আমিও যেগুলো দেখেছি সেগুলো বলব ঠিক আছে। হম হম তারপরে তুমি কি দেখলা ওই দিন আর?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 বরফ রয়েছে পুরোটা পাহাড় জুড়ে একদম পুরো বরফ তখন ছিলো খুবই ভালো লাগলো সেটা দেখে ও আমি ওর পাশেই ওর মানেই পঞ্চ স্টেশন থেকে বেশিক্ষণ দূরে না ওখানে তোমার একটা Church আছে ক্রিস চার্চ । ওখানে গেলাম এখানেও Church আছে কিন্তু ওদের Church যেভাবে হয় সামনে ওই wall clock বড় সামনে গেলে হচ্ছে Church দেখা যায় না আমাদের এখান Church গুলো normal ওখানকার যে Church একদম ভালোভাবে Church গুলো দেখলাম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 তো ছেলেমেয়েয়াও ওখানে প্রদীপ মোমবাতি জালালো খুব সুন্দর কিন্তু ওখানে মানে যেটা শুনেছিলাম যে ওখানে শিমলার একটা কি জায়গা ওটা Church উম আমরাও গেছিলাম ওই Church গেছিলাম খুবই সুন্দর জায়গা চতুর্থদিকটা একদম নিরিবিলি শান্ত ভালোই লাগলো আর যে খুপরির কথা বললাম ওখানে তো, পুরো পাহাড় টা বরফে ঢাকা ছিলো মনে হচ্ছিলো একদম বরফের রাজ্যে চলে এসেছি সেই রকম ছিলো। হ্যা খুপড়িতে আমরাও গিয়েছিলাম পুরো মনে হচ্ছে যেন হচ্ছে শিমলা তে দেখছি মানে চোখের সামনে পুরো ফিল্মি কায়দায় দেখছি পুরো খুব সুন্দর মনে হচ্ছিলো আর এই Church টাও ভালো চার্চের সামনে বরফ ঢাকা একদম সামনে মানুষের ভীড় সন্ধ্যে বেলা সামনে পুরো আলো চারিদিকে আলো দেখতে ভালো লাগছিলো দিনের বেলা তো আরো সুন্দর লাগে তারপরে Church টা অনেক উপরে অবস্থান করে। তো অনেক টা উপরের দিকে উঠতে হয়েছিলো পাহাড়ে একদম আহ চূড়াতে ওঠার যেহেতু অবস্থান করছে তো ওখানে উঠতে নামতেই অনেক টা সময় চলে গেলো তারপরে ওখানে গিয়ে বসলাম বসতে বসতে ওখানে তিন থেকে চার ঘন্টা ওখানে চলে গেলো তারপর ভাবলাম চলো next কোথাও যাওয়া যাক এই বলে আবার next দিকে রওনা হলাম।

চোট্ট চেয়ারমত রয়েছে ওইখানে বসে সবাই মিলে family তোলায় যায় জায়গা টা ভালোই লাগে লাগলো। হ্যা সেটাই খুব ভালো জায়গা ওটা। তোমরাও ছবি টবি তুললে নাকি Church এর সামনে?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 সেই আবার যেই বরফ যেহেতু চতুর্থদিকে পরে থাকে বাড়ির উপরে ছাদেও কিন্তু বরফ জমে থাকে সেই গুলো আবার সকাল বেলা ওরা কি করে টেনে টেনে নিচে নামিয়ে রাখে খুব সুন্দর সেই টাও দেখার মত একটা দৃশ্য আমরা তো শুধু TV তেই দেখি আর ওই টা ওখানে সামনে গিয়ে দেখেছি আবার সেই চতুর্দিকটা যেহেতু বরফে ঢেকে গেছে।

আমরা তো ওখানে বরফ নিয়ে খেলা করছিলাম এ ওর গায়ে মারছে এ তার গায়ে মারছে খুব সুন্দর কেননা আজ পর্যন্ত তোমার শুধুমাত্র বরফ টা খেয়েছি আইস্ক্রিম খেয়েছি কিন্তু হাতে কোনদিন নিয়ে দেখা হয়নাই যে বরফ। কেমন হয় originally বরফ কি দিয়ে তৈরি বা কিভাবে হয় কেমন দেখতে সত্যি খুব ভালো।